সমাজ proud আমি proud আপনি proud আমরা সবাই proud genuinely proud এবং they are exceptionally capable women তাহলে problem টা কি problem টা হইলো। একটা ঘটনা দিয়ে বলি কয়েক বছর আগে একটা নারী দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় মানুষজন বা speech এর জন্য invite করে, গিয়ে ছিলাম একটা program এ তো আমার আগে একজন নারী বক্তা নারী দিবস উপলক্ষে বক্ত্যব্য দিচ্ছে তো ওই ভদ্র মহিলা একজন সফল ভদ্র মহিলা career এ সফল আহ ওনার ব্যাক্তিগত জীবন সম্পর্কে আমি জানি না আমি জানি উনি মা যেহেতু উনি বলেছেন এবং আমি ধরে নিয়েছি যে উনি career এ খুবই সফল এবং উনিও একজন ভালো মা তো উনি এই সফল নারী ব্যাপারটা কে উনি সঙ্গায়িত করতেসে ওনার বক্তব্যে উনি বলতেসে সফল নারী হইতে গেলে তোমাকে একজন সফল মা হইতে হবে বাচ্চাদের সঙ্গে বড়ো করতে হবে তোমার একটা সুখের সংসার থাকতে হবে, তোমার অবশ্যই নিজের টাকায় চলতে হবে তোমার নিজের খাওয়ার bill বাচ্চার স্কুলের বেতন তোমার নিজের অফিসে আহ তোমার যে team member দের সাথে তোমার যে ভালো ব্যাবহার।

এর থেকে কোনো কিছু কমে তোমাদের নিজেরদের কে নিয়ে খুশি হইলে হবে না আমি পরের আহ বক্তা আমি মনে মনে চিন্তা করতেসি বলে কি এই কি ভাই। আমি এই জন্য বলতেসি সেটা হচ্ছে যে একটা মানুষ যদি অনন্য উচ্চতায় উঠতে পারে সে পুরুষ হোক বা নারী আমরা সবাই হাত তালি দি আমরা সবাই খুশি, কিন্তু আমি যদি বংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার কে অথবা প্রত্যেকটা player কে বলি যে এক্কেবারে সাকিব আল হাসান ই হইতে হবে আর সাকিব আল হাসান হইতে না পারলে তুমি কোনো player ই না then then এটা কি হচ্ছে আমি এমন একটা কিছু কে আমি

কাজের ক্ষেত্র কে সম্মান করেন এখন নারীরা চিন্তা করুক সেটা কে কিভাবে same match করবে তার অনুযায়ী কারণ প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা উদ্যোগ নারী উদ্দোগতার তাকে আপনি স্বাধীনতা দেন এখন আপনি বললেন যে উনিশশো সাইট অথবা উনিশশো সত্তর সালের সব নারীরাই আসলে অবহেলিত ছিল এর একমাত্র কারণ হইলো নারীরা চাকরি করতো না বা ব্যাবসা করতো না, আর এখন নারীদের একমাত্র সফল হওয়ার স্বাধীন হওয়ার উপায় হচ্ছে যদি তারা নিজেরা চাকরি করে অথবা ব্যাবসা করে, যদিও এটা খুব বাজে judgement আপনি কি ভাবে এই কথা টা বলতেসেন কিসের ভিত্তি তে এইকথা টা বলতেসেন? এটা একটা over generalization over generalization so আপনার তো point এটাই ছিল যে আগের প্রজন্ম নারীদের কে। চাকরি বা শিক্ষা অথবা ব্যাবসা করার সুযোগ দিতো না, তাহলে আপনি এখন সুযোগ দিবেন কিন্তু সুযোগ দেয়ার নামে যদি আপনি তাকে indirectly বাধ্য করেন যে তোমাকে এটাও করতে হবে এটাও করতে হবে এটাও করতে হবে তা না হইলে আমি সামাজ সমাজ তোমাকে স্বীকৃতি দেবে না সফল নারী হিসাবে। এই বোঝা আপনি কেন মেয়েদের উপরে চাপাবেন? just because পুরুষরা ও তো চাকরি করে পুরুষরা নারীরা যেহেতু একই স্কুল থেকে পাস্ করসে তাই দুইজন কে একই পরিমান টাকা আয় করে বাসা ভাড়া এবং বে বাচ্চার স্কুলের বেতন সমান ভাবে দিতে হবে এটা তো in samely in similarly আহ কি বলবো আহ একটা আহ অদ্ভুত paradoxical ভুল একটা বিশ্লেষণ কারণ হইলো মেয়েদের মাসিক হয় মেয়েদর pregnant হইতে হয় যারা বাচ্চা নিবে definitely তাদের কে breast feed করতে হয় এদের হইতে পারে অনেকগুলা point আছে যে জিনিস গুলা পিতৃত্বের ক্ষেত্রে বা পিতার ক্ষেত্রে exactly same না exactly same না so আপনি যখন মানে পুরুষ এবং নারীকে সমান করার নামে নারীর কে complete সৃষ্টিগত completely অগ্রাহ্য করে সব কিছু যা পুরুষ করে সব কিছু নারী কে করতে হবে এবং তার অন্য কাজ গুলা সব ই করতে হবে সেটা শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম then আপনি আসলে কি করতেসেন আপন ই আসলে মেয়েদের কে সফল হওয়ার নামে তাদের কে, এমন একটা job descriptions দিচ্ছেন যেটা অতিরিক্ত কঠিন এবং unfair কেউ যদি করতে পারে আমি আবারো বলতেসি কিছু নারী আসলেই করতে পারে আমি তাদের প্রতি সম্পূর্ণ সম্মান জানাই আমি এটা বলতেসি যে আমরা যেন নারীদের কে indirectly বাধ্য না করি। ওই point টা তে একইনা achieve করার ব্যাপারে কারণ এই বাধ্য করাটা নারীদের কে over work করার একটি যে standard দিয়ে দেয় সমাজ বা দিয়ে দিচ্ছে সেটা খুবই বিপজ্জনক নারীর জন্য পুরুষের জন্য সমাজের জন্য এটা গেলো এক number বিষয় দুই number যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে দেখেন একটা family এর দুইটা টা দুইটা থাকতে পারে husband আর wife wife এর আমি যদি খুব সহজ ভাবে বলি যেহেতুই প্রচুর পরিমানে family counselling নিয়ে পড়াশোনা করসি কাজ করতেসি এমন এইটা খুব important একটা point আমি এটা বুঝানোর চেষ্টা করি so দুইটা family structure একটা হচ্ছে গিয়ে family structure a আরেকটা হচ্ছে গিয়ে family structure Bfamily structure A হইলো যেখানে husband এবং wife দুজনেই আয় করে দুজনেই ঘর সামলায় meaning দুজনেই আয় করে বা দুজনেই চাকরি করে আবার দুজনেই ঘর সামলায় right এবং দুজনেই বাচ্চা সামলায় এটা হচ্ছে একটা model model A but এখানে আরেকটা model আছে model B model B হইলো যেখানে husband একক ভাবে বা মৌলিক ভাবে টাকা আয় করে চাকরি করে বা ব্যাবসা করে এবং wife মৌলিক ভাবে বা আমি যদি বলি যে বেশির ভাগ অংশের ঘর সামলায় বাচ্চা সামলায় এই দুইটা যে family model এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ? আপনি বলেন তো comment section এ জানান তো দুইটাই ভালো as long as আপনি এবং আপনার husband আপনারা সব এবং বাচ্চারা সবাই সুখে আসে দুটোই ভালো আপনি choose করেন আপনি কোন model এ যাবেন সমাজের কখনো বাধ্য করা উচিত না যে না এই model হইতে পারবে না এই model হইতে হবে এবং যখন বার বার সমাজে কথা বলে যে নারী তুমি চাকরি করো বিয়ে করো না আগে চাকরি করো নারী তুমি স্বাধীন হো নারী তুমি একাই যথেষ্ট এই কথা গুলার মাধ্যমে

সফল নারী হিসাবে স্বীকৃতি দিবে না এই বাজে judgement টা আমরা কেন accept করতেসি এই বাজে judgement টা দিয়ে কোন society তে নারীদের actually depression কমছে বা কোন সমাজে কোন সমাজে করে নি কোনো সমাজে করেনি তারা ভাবছিলো কমবে but কমে এ নাই সুইডেনের মতো country country গুলা তে আপনি দেখবেন এখনো ছেলেদের income significently বেশি মেয়েদের থেকে on an average i am saying on an average there are exception on an average i am saying এবং আপনি যখন মাতৃত্ব কে এতোই ক্ষুদ্র করে দিবেন যেখানে আপনি মেয়েদের কে সব সময় বলবেন যে financial identity ছাড়া একটা মেয়ের সফল হওয়ার কোনো উপায় নেই এটা একটা বাজে কথা একটা কারন husband এবং wife এখানে husband পুরো পুরি focus করতেসে grade wining এ টাকা আয় করা তে এবং সে happily তার wife এর সমস্ত financial need bear করতেসে এবং wife happily ঘর সামলাইতেসে এবং বাচ্চা বড়ো করতেসে যেখানে husband ও contribute করবে husband রা support বা help করবে কিন্তু husband রা জানে যে তার wife ঘরে যে contribute করে বাচ্চা বড়ো করার ক্ষেত্রে যে contribution টা করতেসে সেই তুলনায় husband অনেক কম করতেসে যেটা husband জানে ঐটা wife ও জানে এই যে understanding এটাকে আমি model B বলতেসি এটাকে কেন আমরা মেনে নিচ্ছি একটা খারাপ model হিসাবে অথবা dysfunctional model হিসাবে কেন আমরা একটা নারী এবং পুরুষ কে choose করেত দিতে পারতেসি না যে তুমি যেই family model চাও তুমি সেই family model এ যাও তুমি সেই partnership model এ যাও কারণ দুইটাই fair

that perfectly fine এইখানে একটি assumption কাজ করে mordernize দের সেই assumption টা হচ্ছে nineteen sixty এবং nineteen seventy এ সমস্ত নারীরা অবহেলিত ছিল নির্যাতিত ছিল এবং তারা divorce দিতে চাইলেও তারা divorce দিতে পারেনি শুধু মাত্র এই কারণে তারা চাকরি করতো না যেটার কোনো ভিত্তি তাদের কাছে নাই এটা just trader একটা assumption তাদের একটা তাদের একটি assumption কারণ আমি বর্তমান সময়ে অনেক নারী কে চিনি, যেই নারী রা আয় করে বাচ্চার স্কুলের বেতন দেয় তার সঙ্গে ঘর ও সামলায় husband completely দায়িত্বজ্ঞান হীন এবং ভদ্র মহিলা husband কে ছাড়বে না ও husband regularly wife কে abuse করে so এই যে idea টা যে মেয়েরা যদি financially solvent হয় তাহলে automatically সমাজ থেকে domestic violence চলে যাবে এবং মেয়েদের problem সব solve হয়ে যাবে that is a Over simplification that is a over Over simplification আরেকটা যেটা বড়ো problem সেটা হচ্ছে গিয়ে আপনি যখনি বলতেসেন যে শুধু মাত্র model A কাজ করে model B কাজ করে না meaning husband wife দুজনই আয় করবে দুজেনেই ব্যায় করবে এইটাও একমাত্র model হইতে পারে এছাড়া অন্য কোনো model আমরা মানব না আপনি যেটা চাপায় দিচ্ছেন সেটা হচ্ছে একটা significant পরিমান নারী significant পরিমান নারী যারা মা হইতে চায় যারা ঘরের কাজটা ভালো করে ভালো পারে এবং সেটা তে তারা happy থাকতে চায় তাদের কে আপনি আসলে খুব সূক্ষ ভাবে insult করতেসেন তবে কি আপনি বুঝাই দিচ্ছেন যে নারী তুমি খেলা পারো নাই আপনি যদি গত বিশ বছরের নারী দিবসের প্রত্যেকটা পত্রিকায় এবংটিভি media ছবি দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন house wife দের কে যারা ঘর সামলায় এবং বাচ্চা সামলায় তাদের কে কখনোই সফল নারী হিসাবে দেখানো হয় না বুঝাই দেওয়া হয় যে সফল নারী হইতে গেলে তোমাকে অবশ্যই চাকরি করতে হবে বা ব্যাবসা করতে হবে কেন আমরা এই model টা কে দাঁড় কোরাইলাম। এই judgement টা আমরা সমাজে কোন কিসের ভিত্তিতে আমরা impose করতেসি কেন আমরা নারী এবং পুরুষ দের কে স্বাধীনতা দিচ্ছি না তাদের মতো করে family structure তৈরি করতে কেন না? এবং এই যে বাধ্যটা আমরা করতে i i know so many women আমি অনেক নারী কে চিনি যারা average একটা ছেলের থেকে অনেক বেশি আয় করতে পারে at the same time আমি প্রচুর নারী কে চিনি যারা তিরিশ বছরের পরে মাতৃত্বের পর আর আয় করতে চায় না কোন নারী ভালো কোন নারী খারাপ দুজনেই ভালো আমার দুইটা মেয়ে আসে কল্পনা করেন এর মধ্যে একটা মেয়ে ব্যাবসা করা কে খুব পছন্দ করে উদ্যোক্তা প্রবন সে একটার বেশি বাচ্চা নিতে চায় না আবার আরেকটা মেয়ে চার পাঁচটা বাচ্চা নিতে চায় কিন্তু সে উদ্যোক্তা গিরি কর্মজীবী মা হইতে চায় না আমার কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ? আমার দুইটা মেয়ে ই ভালো আমি এমন একটা সমাজ চাই যে সমাজ আমার দুইটা মেয়েকেই তাদের জায়গা থেকে সফল হইতে বলবে সফল হওয়ার ব্যাপারে উৎসাহিত করবে এখানে ছোট্ট একটা point আমি দিয়ে রাখি side dot সকল মায়ের responsiblity সকল বাবার responsibility কিন্তু সমান না সবার অর্থনৈতিক অবস্থান সমান না একটা বাচ্চা বড়ো করা চারটা বাচ্চা বড়ো করা কখনোই সমান পরিমান সহজ না কিন্তু সমাজ ঠাস করে বলে আমি তো মা হয়ে ও এইটা করে পারতেসি আমি তো বাবা হয়েও এইটা করতে পারতেসি আপনি কেন পারতেসেন না কারণ সবার contact সমান না সবার মাতৃত্ব পিতৃত্বের journey সমান না আপনি যখন বলতেসেন মা হওয়া আপনি কয়টা সন্তান কে বড়ো করার কথা বলতেসেন কোন financial sitiation থেকে বলতেসেন কারো বাসায় help করার জন্য অনেক গুলা মানুষ আছে তারা খালি শুধু servant অন্য কোনো family তে সেটা সম্ভব না কোনো কোনো family আমি দেখসি যেখানে husband wife বাবা মা দুজনের কেউ ই কাজ করে না কিন্তু তারপরেও তাদের তারা financially স্বচ্ছ কারণ তাদের আগের generation থেকে যে পরিমান financial flow আসছে আলহামদুল্লা আবার কিছু কিছু family আছে যেখানে husband wife দুজনেই চাকরি করে তারপরে ও তাদের আহ ঋণের বোঝা যাচ্ছে না কেন কারণ difficult তাদের life so এই সব গুলা contest কে মাথায় রেখে আমার তো মানুষ কে freedom দিতে হবে model a freedom দিতে হবে model B freedom দিতে হবে আমি সুক্ষ ভাবে house wife দের কে বাদ দিবো আর বুঝায়া বলছি আরে আপনারা তো তেমন একটি সুবিধার না কেন একটা মা একটা নারী যে সুন্দর ভাবে একটা দুইটা তিনটা চারটা যেকোনো সংখক সন্তান কে সফল ভাবে বড়ো করতেসে মাতৃত্ব কে কেন সম্মান করবে না সমাজ